মারুতি সুজুকি র একটা ছোট্ট দিকে অংশ দেখানো হয়েছে সেখানে একটা নীল এবং সাদা স্কুটি দাঁড় করানো।

এটা একটা ফুটবল খেলার মাঠ।